এক সামনে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানটির সামনে কালার লাল কালারের এবং সাদের কালার সাদা।

এখানে কয়েকটি সাইনবোর্ডও রাখা হয়েছে ভারতীয় স্টেট --

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি সেখানে অনেক রকমের টাওয়ার দেখতে পাচ্ছি।

কয়েকটি চেয়ার দেখতে পাচ্ছি একটি ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছি।

কয়েকটি বেলুন দেখতে পাচ্ছি কমলা লঙ্গে সবুজ রঙ্গের এবং সাদা রঙ্গের কয়েকটি পিকচার --

দোকানে দুজন লোক দেখতে পাচ্ছি কয়েকটি সিট দেখতে পাচ্ছি একটি ল্যাপটপ দেখতে পাচ্ছি একটি--

এখানে একটি গর দেখতে পাচ্ছি সেখানে এ কাপড়ের দুকান মনে হচচে।

এবং একটি বিল্ডিং দেকতে পাচ্চি সবুজ এবং সাদা রংগের।

এ_সি মনে হচ্ছে লাগানো রয়েসে ।

এবং অনেক সুন্দর সুন্দর বেড দেখা যাচ্ছে।

এখানে নীল এবং সাদা রঙ্গের আকাশ দেখা যাচ্ছে এবং সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে একটি পিসনে--

এহানে একটি গর দেখা যাচ্ছে সেখানে লেখা রয়েসে বাবা ফ্যামিলি দাবা।

আর উপরের ছাদ সাদা রঙ্গের ।

তিন রয়ে স্কুলটিটার ওপরে টিন লাগানো রয়েছে।

চারিদিকে কয়েকটি সবুজ সবুজ গাস দেখা যাচ্ছে সামনে চোটো চোটো ও গাসও দেখা যাচ্ছে।

এবং কয়েকটি বেলুন দেখা যাচ্ছে সাদা এবং সবুজ রং।